এটি একটি কলেজ কলেজ টির নাম আনন্দ চন্দ্র কলেজ এবং ক্যাম্পাস । কলেজ টি দোতলা এবং কলেজ টির সামনে তিনটি গাছ লাগানো আছে।

পিলার তৈরী হয়েছে এবং ইঁট গাথুনি করছে বিল্ডিং -টির মধ্যে কিছু বালি এবং কিছু পাথর রয়েছে ।

এটি একটি দোকান এবং দোকানটির মধ্যে বিভিন্ন সা-সাজানো সামগ্রী বিক্রি করা হয় ।

ধূসর রঙের এবং বিল্ডিং গুলি সাত আট তলা হবে আর বিল্ডিং -টি দেওয়াল দিয়ে ঘেরাও করা রয়েছে ও কিছু শি -শিক দ্বারা ।

পাশে আর একটি লোখ মাছ নিয়ে বছে বসে আছেন লোকটির কাছে বড় রুই মাছ এবং ছোট রুই মাছ--

একজন সামনে একজন পিছনে রয়েছে ।

এটি একটি-ই বাংলার সরকারী অফিস অফিস -টির কালার হচ্ছে সাদা এবং নীল ।